ছবিতে একটি হোটেলের প্রবেশদ্বার দেখা যাচ্ছে যার নাম নিউ কেরালা হোটেল এটি একটি নিরামিষ এবং আমিষ খাবারের রেস্তোরাঁ সামনে কিছু মানুষ দাঁড়িয়ে আছেন।

হোটেল -এর সামনের অংশটি টিন ও ইঁটের গাঁথুনি দিয়ে তৈরি।

বাড়িটির দেওয়াল সাদা আর জানালাগুলো সবুজ রঙের।

ছবিতে একটি গুদামের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে নীল রঙের বড়ো বড়ো পানির ট্যাংক স্ট্যান্ড -এর উপর সাজানো আছে।

গুলোর গায়ে রোসান ব্যান্ড -এর নাম লেখা রয়েছে এবং এগুলো তিন ও চার স্তরের।

সামনের অংশে সবুজ গাছপালা ও রাস্তা রয়েছে।

এই ছবিতে একটি বিয়ের অনুষ্ঠানের প্রবেশদ্বার দেখা যাচ্ছে যা সোনালী ও ফুলের সুন্দর সাজসজ্জায় সজ্জিত।

ছবিতে একটা খোলা মাঠ দেখা যাচ্ছে যেখানে বাঁশের তৈরি পুল আপ বার লাগানো আছে।

আকাশে লালচে কমলা আভা দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে একটি ভোরের সূর্য হৃদয় বা সন্ধ্যায় সূর্যাস্তের সময়।

ইনি ছেড়া নীল জিন্স ও কালো বেল্ট পরেছেন।

যার ওপরে গম্বুজ আকৃতির ছাদ রয়েছে।

টাওয়ার -টি গাছপালায় আংশিক ঢাকা সামনে এক ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছেন তিনি মাস্ক পরেছেন।

পাশেই ছোট ছোট দোকান রয়েছে যা রাস্তার ধারে বাজারের পরিবেশকে ফুটিয়ে তুলছে।

আর উপরের ছাউনি কিছুটা পুরোনো ও ছেঁড়া অবস্থায় দেখা যাচ্ছে।

ছবিতে একটি জন ডিয়ার কোম্পানির ট্রাক শোরুম দেখা যাচ্ছে যার নাম রয় ট্র্যাক্টটারস ।

একটি দোকানের শাটার বন্ধ আরেকটির সামনে এমবস লেখা রয়েছে।

ছবিতে রাতের বেলায় একটি জুয়েলারি দোকানের বাইরের দৃশ্য দেখা যাচ্ছে দোকানের নাম মাতৃ ভান্ডার জুয়েলার্স ।

কেউ কেউ ফুলের তোড়া বানাচ্ছে আবার কেউ দরদাম করছে।

এই ছবিতে একটি বাদ্যযন্ত্রের দোকানের কাঁচের শোকেস -এ রাখা একটি সম্পূর্ণ ড্রাম সেট দেখা যাচ্ছে।

পিছনের অংশে কিছু গিটার ও বাদ্যযন্ত্রের আনুষঙ্গিক সামগ্রী ঝোলানো রয়েছে।

ছবিতে একটি পাঠাগার বা অধ্যয়ন কক্ষের দৃশ্য দেখা যাচ্ছে একজন যুবক সামনে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন।

কাঁচের আলমারিতে বিভিন্ন ধরনের মিষ্টি সাজানো রয়েছে যেমন রসগোল্লা লাড্ডু গোলাপজামুন।

কয়েকজন ক্রেতা দোকানের সঙ্গে কেনাকাটায় ব্যস্ত।

আকাশে চাঁদ স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যা রাতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে।

চারপাশে গাছপালা ও অন্যান্য ভবন রয়েছে দৃশ্যটি শান্ত ও মনোমুগ্ধকর।

ছবিটিতে একটি পুরনো দোতোলা ভবন দেখা যাচ্ছে।

যা সবুজ প্রকৃতির মধ্যে অবস্থিত।

আশেপাশে গাছপালা ও কাঠের টুকরো দেখা যাচ্ছে যা গ্রামের পরিবেশ বোঝায়।

দোকান বা সংগ্রহ সালার অংশ মনে হচ্ছে।

ছবিতে একটি সবজির দোকানের দৃশ্য দেখা যাচ্ছে দোকানে টমেটো ফুলকপি শসা বটবটি শিম সহ নানা ধরনের--

টাটকা শাকসবজি সাজানো রয়েছে।

দোকানটি ছাউনির নীচে অবস্থিত যেখানে প্রচুর সবজি ঝুড়িতে সাজানো রয়েছে পরিবেশটি বাজারের মতো মনে হচ্ছে।

মন্দিরের ভেতর জুতো খুলে প্রবেশ করতে হয়।

ঠিক যেখানে কয়েকজন মানুষ লেনদেনের জন্য অপেক্ষা করছেন বুথ -এর প্রবেশদ্বার খোলা।

দোকানটি বেশ ভরাট মেঝেতে কার্টুন ও ড্রাম রাখা আছে।

মনে হচ্ছে এটি কোনো নদীর চর বা ফাঁকা মাঠ হতে পারে যেখানে প্রকৃতির তার নিজের নিজস্ব ছাপ বিরাজ করছে।

দোকানের উপরে ফরচুন সোয়া হেলথ ব্যান্ডের একটি বড় ব্যানার লাগানো আছে।

আর অন্য পাশে বিভিন্ন ডিজাইনের টাইলস প্রদর্শিত হয়ে আছে।

সামনে একটি কাউন্টার রয়েছে এবং ভেতরে আরও নির্মাণ সামগ্রী দেখা যাচ্ছে।

আশেপাশে সাইকেল লোকজন ও কাদা মাটির রাস্তা দেখা যাচ্ছে।

যা গ্রামীণ বা শহরতলীর বাজারের পরিবেশকে প্রকাশ করছে।

ছবিতে একটি ইলেকট্রনিক্স দোকানের দৃশ্য দেখা যাচ্ছে যেখানে বিভিন্ন ব্র্যান্ড -এর প্রিন্টার স্ক্যানার সাউন্ড সিস্টেম -এর বাক্স সারিবদ্ধভাবে সাজানো রয়েছে।